পিছনে উম কাঁচের জানালা দ-দরজা দেখা যাচ্ছে।

হুম ইঁট দেখা যাচ্ছে নিচে একটি উম চৌকি পড়ে রয়েছে। গরুটি সামনের দিকেই দেখছে।